আমরা যেটা দেখতে পাচ্ছি-ই এটা বিদ্যাসাগরের একটি মূর্তি যেটা বিদ্যাসাগর কো অপারেটিভ ব্যাংক -এর সামনে উপস্থিত।

শুধুমাত্র এক্সারসাইজ করার জন্যে এটি খুব ভালো জায়গা। এখানে এক্সারসাইজ হয় খুব ভালো হয়।

কতকগুলি ছেলে মেয়ে এদিক ওদিক ঘুরছে এবং --

আমরা সবাই জানি সিয়েট খুব বড় কোম্পানি টায়ার -এর জন্যে সেই সিয়েট কোম্পানি -র একটা প্ল্যাকার্ড লাগানো আছে। সামনে কিছু বড় গাড়ির টায়ার পরে আছে।